একটি বড় ঘর আছে এবং ঘরটির কালার সাদা এবং খয়েরী।

এবং সবুজ খুব সুন্দর লাগছে ঘরটির সামনে অনেকগুলি গাছ আছে।

এখানে একটি বাড়ি আছে বাড়িটির কালার সাদা এবং বাড়িটির দেওয়ালে কিছু পোস্টার টাঙানো আছে একজন মানুষ বসে আছে আরেকটি গাছের আছে গাছপালাও আছে এবং নীল আকাশ খুব সুন্দর একটি বাড়ি আমার খুব ভালো লেগেছে ।

এবং এ বাড়িটিকে দেখতে অনেক দূর দূর থেকে লোকজন আসে এই বাড়িটি খুবই বিখ্যাত।

খুব সুন্দর একটি বাড়ি দেখতে পারছেন। বাড়িটি খুবই আলো দিয়ে সাজানো রয়েছে এবং বাড়িটির সামনে একটি বাইক দাঁড়িয়ে আছে।